বিভিন্ন হিন্দু রাজবংশ অধীনে একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল কিন্তু এর ইতিহাস অস্পষ্ট এবং এটিতে সামান্য ঐতিহাসিক আগ্রহ আছে শতক শতকে ঐতিহাসিক আব্দুল্লাহ বলেছেন যে এটি সিকান্দার লোদী রাজাদের আগে একটি গ্রাম ছিল মথুরার রা রাজা দু দুর্গকে কারাগার হিসেবে ব্যবহৃত করে করতেন। গজনীর ম ম মোহাম্মদ দাঁড়া সাইটের অবস্থান অভন্যতি ঘটেছিল ফলে বিপর্জন ঘটেছে মাসুদ স্বাদ সালমান দাবি করে করেন যে মাহমুদের আগ্রা আগ্রা আক্রমণ করার সময় উপস্থিত ছিলেন দাবি করেন যে রাজা ভয়ংকর স্বপ্ন দেখে আত্মসম্পন্ন হয়েছিলেন জা জাপান যাইহোক মোহাম্মদ শাহ লুণ্ঠন করতে এগিয়ে করতে এগিয়ে যান সিকান্দার মরিয়ম উজ জামানি সমাধিটির মূলত চোদ্দশো পঁচানব্বই সালের সুলতান সেকেন্দার লোধি বায়াংন্দার হিসেবে তৈরি করেছিল আগ্রা ইতিহাসের গুরুত্ব সময় হলো সিকান্দার লোধি রাজত্বকাল গুরুত্ব হয় পনেরো শো চার থেকে পনেরো শো পাঁচ সালে দিল্লি সালতানাতের আফগানের সুলতান সিকান্দার লোধি শাসন কাল সতেরোশো উন নব্বই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

সমৃদ্ধ শহরে হয়ে ওঠে এই শহরটি ভারতের ইসলামী শিক্ষার সবচাইতে গুরুত্বপূর্ণ এটিকে কেন্দ্রে পরিণত করা হয়েছে সুন্দর শহরের উত্তর উপ কণ্ঠে সিকান্দার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 হয়েছিল এবং বর্তমানে আকবরের রানী মরিয়ম ইউথ জামানির সমাধি হিসাবে দাঁড়িয়ে আছে মুঘল আমল আগ্রা শহর ও দুর্গ এটি একটি খোদাই এরপর স্বর্ণযুগ শুরু হয়েছিল মুঘলদের সাথে আগ্রা ছিল উপমহাদেশের সবচেয়ে বিশিষ্ট শহর এবং ষোলোশো আটান্ন সাল আওরাঙ্গ আওরঙ্গজেবের সমগ্র দরবারের দিল্লিতে স্থানান্তরিত না করার পর্যন্ত মোগল সাম্রাজ্য রাজধানী ছিল বা বাবর পনেরো শো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 আগ্রার সাথে বা বাবর এর সম্পর্ক শুরু হয় পানিপথের যুদ্ধের পরপর তিনি তার পুত্র হুমায়ুনের পাঠান যিনি বিনা প্রতিরোধে শহরটি দখল করেন গোয়ালিয়রের রাজা পানিপথের নিহত হন আগ্রায় তার পরিবার এবং তার বংশের প্রধান যে রেখে যান হুমায়ুনের প্রতি কৃতজ্ঞতা যিনি তাদের সঙ্গে দারুন আচরণ করেন করেছিলেন এবং লুণ্ঠন থেকে তাদের বাঁচিয়েছিলেন তারা তাকে শ্রদ্ধার চিহ্ন হিসাবে প্রচুর পরিমাণে গ্রহ গ্রহণ এবং মূল্যবান পাথর দিয়েছেন তাদের মধ্যে বিখ্যাত হীরা ছিল কোহিনুর যমুনা যমুনা নদীর তীরে বাবর প্রথম আনুষ্ঠানিক মুঘল বাগান আরামবাগ বা বিশ্রামের বাগান design করেছিলেন বাবর আগ্রায় তার সরকারি আসন প্রতিষ্ঠা করেন কার জন্য দৃঢ় সংকল্প বৃদ্ধ ছিলেন কিন্তু এই অঞ্চলের জনশূন্য চেহারা দেখে প্রায় হতাশা হয়ে পড়েছিলেন যেমনটি তার বাবর নামা স্মরণে এই অনু অনুষ্ঠান থেকে স্পষ্ট যে ভারতের প্রধান ত্রুটিগুলির মধ্যে একটি হলো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 পরিকল্পিত আনন্দের স্থল তৈরি করুন আগ্রায় আসার কিছুক্ষণের পরে আমি এই বস্তুটি মাথায় রেখে ছিলাম। যমুনা পাস করলেই এবং বাগানের জন্য উপযুক্ত জায়গায় সেচ করার জন্য দেশকে পরীক্ষা করলেন পুরো বিষয়টি এত এতই খুশির এবং জনঘন ছিল যে আমি নদীকে ঘৃণা করতাম এবং বিরক্তি বহুত সুন্দর্যের অভাব এবং দেশের অপ্রীতিকর দিক দিকে কারণে আমি একটি জলভাগ বাগানে বাড়িতে নি নির্মাণের ইচ্ছে দিয়েছিলাম তবে আগ্রার মধ্যে যেহেতু এর চেহারা ভালো পরিস্থিতি কাছাকাছি ছিল না শেষ পর্যন্ত আমি এই জায়গাটিকে সেরা করতে বাধ্য হয়েছিলাম। প্রতিটি কোণে আমি উপযুক্ত বাগান প্রতিটি বাগানে রোপন করেছি আমি নিয়মিত গো গোলাপ এবং নাফিস নাফিস রোপন এবং

গোসল ছিল তিনটি অবস্থিত দূর করার একটি উপায় আগ্রা শহরের জলবায়ু সম্পর্কে কিছু বলুন ব্যাপকভাবে কপিন বিভাগ বা জলবায়ু শ্রেণীবিভাগ দ্বারা আগ্রা র জলবায়ুকে BSH হিসাবে শ্রেণীবিদ্ধ করা হয়েছে টি subtopical step step জলবায়ু হলো কোপেনের শ্রেণীবিভাগের একটি প্রধান জলবায়ু প্রকার। যা প্রাথমিকভাবে সত্য মরুভূমি মরুভূমির পরিধিতে বিভিন্ন অক্ষাংশ অঞ্চল ঘটে জলবায়ু WB এবং উষ্ণ বেশ গরম এবং শুষ্ক গ্রীষ্মএবং একটি বর্ষা ঋতু সহ শহরের আরো আদ্র উপক্রান্তি ও এবং গ্রীষ্মমন্ডল জলবায়ু অগ্রা জেলা পশ্চিম আহ বালুকা ময় থর মরুভূমি কাছাকাছি অপেক্ষা কৃত শুষ্ক এবং পূর্বে জেলাগুলি তুলনায় এর

আগ্রা শহরের সংস্কৃতি সম্পর্কে কিছু share করবেন। খাবার মিষ্টি খাবার পেটা মুঘল ঐতিহাসিক প্রতীক আগ্রারন্ধন গুনাবলী তার মোগল অতীত থেকে উদ্বুদ্ধ মোগলাই খাবার প্রচুর ও শুকনো ফল এবং মসলা সহ তিনি সাহসী ভাবে স্বাদযুক্ত তরকারি গুলির মধ্যে রয়েছে সমৃদ্ধ মাংস নিরামিষও খাবার মাংসের মাংসের পরিবর্তে পনির সমান ভাবে পছন্দনীয় শহরের আশেপাশে রেস্তোরায় মোগল খাবার পাওয়া যায় পিঠা ছাই ব্যবহার করে তৈরি একটি মিষ্টি আগড়ায় বিখ্যাত recipe এক এবং অন্যের অনেক বৈচিত্র পাওয়া যায় আগ্রায় স্থানীয় আরেকটি খাবার হলো ডাল মুড মসলাদার ভাজা ডাল মসুর ডাল সম্বন্ধিত একটি শুকনো খাবার। বাদাম ও কিসমিস দিয়ে তৈরি প্রা প্রাতঃরাশের বিশিষ্ট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 করা হয় এবং সাধারণত মসলাদার আলু সবজি এবং দই দই দিয়ে পরিবেশন করা হয়। এটি জলখাবার হলো এবং সম্মিলিত শব্দ যার মধ্যে দই ভাল্লার রাজ কচুরি সামোস সামোসা এবং গোল গাপ্পার মত পরোটা আলু বাঁধাকপি গাজর বা পনির দিয়ে ভা flat ভাজা pan গমের রুটি ও জনপ্রিয় এবং দই আচার এবং চাটনির সাথে খাওয়া হয়। তাজমহোৎসব তাজমহোৎসব হলো একটি সাংস্কৃতিক উৎসব এবং নৈপুণ্যময় যা উনিশশো উনিশশো উনিশশো বিরানব্বই শুরু হয়েছিল এবং তখন থেকেই বৃদ্ধি পেয়েছে এই উৎসবের বছর উনিশ দুইহাজার উনিশ এটি ছিল আঠাশতম বছর। তাজমহলের পূর্বে গেটের কাছে শিল্প গ্রামে একটি বড় মাঠে মেলা বসে, তা ভারত সরকারের পর্যটন বিভিন্ন অনুষ্ঠানের এই উৎসবের cale~ calender

একটি উদ্দেশ্য হলো কারিগরের উৎসাহিত করা আহ করতে হবে এটি শিল্পের কারু শিল্প কে সঙ্গত মূল্যের উপলব্ধ করে যা উচ্চ রক্ষণাবেক্ষণ খরচ দ্বারা হয় না মহা উৎসব প্রতিবছর আঠারো থেকে সাতাশ February পর্যন্ত অনুষ্ঠিত হয় দুই হাজার কুড়ি সালে তাজমহোৎসবের theme ছিল সংস্কৃতিকে রং তাজকে সং covid ninteen মহামারী চলাকালীন ব্যবধান নিষেধাজ্ঞার কারণে বাতিল করা হয়েছে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

করতে পারে না কারণ তাদের অর্থ এটির জন্য যথেষ্ট নয় যে শিশুরা পড়াশোনা করতে চায় তারা এটা বহন করতে পারে না অনেক পরিবারই এমন সমস্যার সম্মুখীন হন অভিভাবকরা খুব চিন্তিত এবং গভীর চিন্তায় পড়েছিলেন কি করবেন কিভাবে বেতনের চাকরি খুঁজে পাবেন এবং কিভাবে এটি শিশুকে হতাশ করবে না তদপরী তাদের কেবল বিশ্ববিদ্যালয়ের fee দেওয়ার জন্য অর্থের প্রয়োজন ছিল না। তবে তাদের উপার্জনের tutor এবং অতিরিক্ত cla~ class র জন্য ব্যয় হয়েছিল যা পরীক্ষার প্রস্তুতির সাহায্য করতে পারে এছাড়াও পরিবহন খরচের জন্য অর্থের প্রয়োজন ফলে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয় ভারতের সরকারের উচিত দরিদ্র পরিবারগুলিকে সাহস সাহায্য করার জন্য বিনামূল্যে শিক্ষা প্রদান করা এবং ইতিমধ্যে তাদের উচিত সেবা সে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 rate format পাঠানো পাঠাতে পারে যখন public format গুলি private format~ format গুলোর সাথে প্রতিযোগিতা করে ফলে ফলস্বরূপ তাদের পরিবেশ পরিষেবা সরকারের সরবরাহে উচ্চমানের সরবরাহ করা হয় ভারতের শিক্ষা ব্যবস্থা মুখ্যমন্ত্রীর প্রধান challenge ভারতের শিক্ষা ব্যবস্থার মুখ্যমন্ত্রীর প্রধান challenge হলো শিক্ষা ব্যয় ব্যয়বহুল উচ্চশিক্ষা ক্ষমতা ব্যবহার মৌলিক সুবিধা সম্পদের অপচয় সমাজের সাদরে শিক্ষাবৃত্তিক ছাত্র শিক্ষা অনুমোদন অনুপাত piont ব্যাখ্যা করুন শিক্ষা ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা উচিত। পর্যাপ্ত পর্যাপ্ত অর্থের অভাব শিক্ষা উন্নয়নের প্রধান সমস্যা বার্ষিকী পরিকল্পনা শিক্ষা ব্যয় কমছে তহবিলের অভাবে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের অব অবকাঠামো ও গ্রন্থাগার ইত্যাদির অভাব রয়েছে যার কারণে কাঙ্খিত ফলাফল অর্জন করা যাচ্ছে না ব্যয়বহুল উচ্চশিক্ষা ভারতের বিশ্ববিদ্যালয় ও পেশাগত শিক্ষা ব্যয়বহুল হয়ে উঠেছে পেশাদার প্রতিষ্ঠানের fee কাঠামো বেশ বেশি এটাই সাধারণ মানুষের নাগালের বাইরে উচ্চশিক্ষা বেসরকারীকরণে মুনা মুনাফার ক্ষুধার্ত উদ্যোক্তা করে উঠতে শুরু করেছে আজকাল উচ্চশিক্ষা একটি অন্তর ব্যয়বহুল প্রচেষ্টা ক্ষমতা ব্যবহার করে ব্যবহার করে বিশ্বের এখন দরকার সরকারের উচিত school গুলিকে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে এবং তাদের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

গ্রামীন গ্রামীন এলাকায় প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা প্রদানের পদক্ষেপে নিতে হবে সম্পদের অপচয় আমাদের শিক্ষা ব্যবস্থা সাধারণ শিক্ষার উপর ভিত্তি করে বেশিরভাগ এক শিক্ষার্থীর পড়াশোনা শেষ হওয়ার আগে শুরু হয় এতে আত্মিক ও মানবসম্পদের অপচয়ের শুরু হয়। সাধারণ মানুষ ইচ্ছা ও ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রতিটি সাধারণ শিক্ষা কারিগরি শিক্ষার উন্নয়ন যথেষ্ট অসন্তোষজনক তাই আমাদের শিক্ষা মূল্যহীন। শিক্ষিত শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে এটি সরকারের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ছাত্র শিক্ষা অনুপাত উপযুক্ত শিক্ষার সন্ধান সন্ধান করি

শিক্ষার কারণ বিনামূল্য শিক্ষা অস্তিত্বগত সম্বন্ধে দারিদ্র এবং জলবায়ু হুমকি কমাতে সাহায্য করতে পারে ভারতের বিশাল জনসংখ্যার কারণে বিনামূল্যে শিক্ষা অর্জন করা একটি কঠিন লক্ষ্য হয়ে ওঠে যাই হোক যখন জনগণের অধিকার এবং সরকারি হাসপাতাল দ্বারা বিনামূল্যে দেওয়া হয় তখন শিক্ষার্থী প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তাই করা উচিত কারণ মৌলিক শিক্ষা শিক্ষার্থীদের প্রতিটি নাগ নাগরিকের অধিকার দেহতু দেশের বেশিরভাগ বেশিরভাগ স্বাক্ষর নয়। ক্রমবর্ধমান প্রযুক্তি এবং শিক্ষা

কাটিয়ে কাটিয়ে উঠতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর্থিক স্থিতি স্থিতিশীলতা প্রতিটা নাগরিকের জন্য উপলব্ধি হওয়া উচিত।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 ভারতের বেশিরভাগ লোকেরা ভারতে বেশিরভাগ লোকেরা বিশেষ করে সমাজের দরিদ্র অংশের দুইটি basic সমস্যা রয়েছে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 ধারণাকে সমর্থন করার কোন পরিকল্পনা আছে কি? শিক্ষা অধিকার আইন ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিক্ষা শিশুদের জন্য

সবচেয়ে বড় কথা এতে শিশুশ্রম অনেক অনেক অংশে দূর দূর হবে আর বাড়বে দেশের শিক্ষার হার সবার জন্য শিক্ষা কেন বিনামূল্যে হওয়া উচিত বিনা বিনামূল্যে শিক্ষা শিক্ষারা মাধ্যমে প্রত্যেকের তাদের স্বপ্ন অনুসরণ করা এবং তাদের সম্ভাবনা অর্জনের সমান সুযোগ পাবে এটি একটি শিক্ষিত এবং তো সমাজে দিকে পরিচালিত করবে শেষ পর্যন্ত আমরা সবাই উপকৃত হব যত বেশি মানুষ শিক্ষিত হবে আমরা অপরাধ রাশ এবং জীবনে মানবে সামাজিক উন্নতি দেখতে পাবো উনিশ শ একুশ এর শিক্ষার অধিকার কি সংবিধানে আঠাশতম সংশোধনী আইন দুই হাজার দুই ভারতের সংবিধানের একুশ এ কোন ছাত্রী ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের মৌলিক অধিকার হিসেবে সুন্নিবেশিত করেছে রাষ্ট্রের মতো একটি পদ্ধতিতে অন্তর্ভুক্ত করেছে আইন দ্বারা নির্ধারণ করতে পারে ভারত পঁয়তালিশ এবং একুশ এ তে এটি ভারতের শিক্ষার শিক্ষা সমতা ও সুনিশ্চিত করে উনিশ শ একুশএ সুন্নিবেশিত প্রাথমিক শিক্ষাকে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 উনিশ শ পঁয়তালিশ শিক্ষা অধিকার কি ভারতের সংবিধানে উনিশ শ পঁয়তালিশ একটি আইন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল রাজ্যে এই সংবিধানের সূচনা থেকে দশ বছর বছরের মধ্যে চোদ্দ বছর বয়সী সমস্ত শিশুর জন্য পর্যন্ত বিনামূল্যে ও বাধ্যতামূলক হিসাবে প্রদানের চেষ্টা করবে বিনামূল্যে শিক্ষা মানে কি? বিনামূল্যে শিক্ষাতে school fee হিসাবে সংজ্ঞায় করা হয় সাধারণত দুই ধরনের fee আছে প্রথম সরাসরি fee বা যার যেমন tuition fee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 বিনামূল্যে প্রাথমিক শিক্ষার নীতির নিম্নলিখিত সুবিধা রয়েছে নিরক্ষতার হার হ্রাস প্রতি সুস্থ সম্পর্ক উন্নত যোগাযোগ সম্প্রদায় উন্নয়ন উন্নত শিক্ষার মান এবং দেশে অর্থনৈতিক উন্নয়ন আনা হল তা কম বিনামূল্যে শিক্ষা কিভাবে সমাজের উপকার করতে পারে

করার রাজত্ব শিক্ষা অপরাদ কমায় জনস্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং বৃহত্তর রাজনৈতিক ও নাগরিকতার ব্যবস্থা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা শিক্ষার দশ point গুরুত্বপূর্ণ কেন শিক্ষা আপনাকে শিক্ষা আপনাকে সিদ্ধান্ত গ্রহণ মানসিক তৎপরতা সমস্যার সমাধান এবং যৌগিক চিন্তাভাবনার মত গুরুত্বপূর্ণ দক্ষতা হিসাবে সহায়তা করে তাদের পেশাগত মানুষ এবং ব্যক্তিগত জীবনে সমস্যা সম্মুখীন হতে হয় এই ধরনের পরিস্থিতিতে তারা কতটা শিক্ষিত এবং সচেতন তা থেকে যুক্তিযুক্ত এবং সিদ্ধান্ত নেওয়ার তাদের ক্ষমতা আসে শিক্ষা শিক্ষা কেন গুরুত্বপূর্ণ তিনটি কারণ এটি মানুষকে ভালো নাগরিক হতে ভালো বেতনের চাকরি পেতে সাহায্য করে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য দেখায় শিক্ষা

ভবিষ্যতে আহ কর্ম ভবিষ্যতের কর্মসংস্থা এবং অর্থনৈতিক মঙ্গল সংকট করা পৃথিবীতে কি শিক্ষা বিনামূল্যে প্রকৃতপক্ষে বিশ্বের বেশিরভাগ দেশ তাদের নাগরিকদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষার প্রধান করা করেনা বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দেশগুলির মধ্যে রয়েছে ক্যামেরুন গলমিয়ার লালদীপ এবং সুদান তৎপরই অনেক দেশে যেখানে শিক্ষা বিনামূল্যে যেখানে schooling হয় না বিনামূল্যে শিক্ষা কিভাবে বিশ্বকে বদলে দিতে পারে শিক্ষা সচেতনতা ছড়ায় কুসংস্কার সংস্কার কুসংস্কার সমাজকে করে তোলে

এবং আমাদের কুসংস্কার প্রত্যাখ্যান করতে সাহায্য করে এতে শিক্ষিত মন সমস্ত কাজের পিছনে যুক্তি করে বৈজ্ঞানিক যুক্তি খুঁজে বিনামূল্যে শিক্ষা কি মানুষের অধিকার হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের বা বসবাসকারী সমস্ত শিশু বিনামূল্যে শিক্ষার অধিকার রয়েছে এবং সংবিধানের প্রয়োজনের এবং সংবিধানের প্রয়োজনে সমস্ত শিশুকে শিক্ষার সুযোগ দেওয়া হবে নির্মিত রয়েছে যে কোন জাতি-অজাতি পদভূমি ধর্ম লিঙ্গের অথবা তারা ধনী দরিদ্র নাগরিক বা অনাগরিক

জীবনের এবং career র গঠনের সহায়তা করে, আমাদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা দেয় যাইহোক মৌলিক শিক্ষার নগরের বাইরে এবং অনেকের জন্য বিলাসিতা এবং এতটাই উচ্চশিক্ষা অধ্যায়নের পাঁচটি সুবিধা কি এখানে পাঁচটি কারণ রয়েছে প্রথমে অধ্যায়ন করা করানোর জন্য সঠিক পর্যন্ত হতে পারে পরিপক্ক হওয়ার সুযোগ সুযোগের বিস্তৃত নির্বাচন আস্তে আস্তে দক্ষতা তৈরি করে আপনার সহকর্মীদের জন্য পড়া ভ্রমণের জন্য দীর্ঘ সময় শিক্ষা শক্তি শিক্ষা শক্তি আমাদের আমাদের ক্ষমতার প্রতি আত্মবিশ্বাস বোধ করায় জন্য প্রিয় দীক্ষিত তৈরি করতে সাহায্য করে এবং জীবনের আমাদের আবেগ খুঁজে পেতে সাহায্য করে, এটি আমাদের প্রতিশ্রুতি বৃদ্ধ হতে শেখায় এবং আমাদের সমস্যা সমাধানের দক্ষতা দেয় শিক্ষাজীবনের কি গুরুত্ব গুরুত্বপূর্ণ শিক্ষা একজন ব্যক্তিকে জ্ঞান অর্জন করতে এবং বিজ্ঞান আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে আপনার career রে এবং আপনার ব্যক্তিত্ব গত বিকাশের উন্নতি করতে সাহায্য সহায়তা করতে পারে একজন একজন শিক্ষিত ব্যক্তি হতে পারে একজন সমাজের মহানগরী শিক্ষা কিভাবে সমাজে বদলাতে পারে শিক্ষা শিক্ষা একজন ব্যক্তি দক্ষতা দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাসে গঠন করতে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

শ hello হ্যা মধু বলছিস

খুব ভালো একদম ঠিক আছি তুই নিজের তা বল অরে বলছিলাম যে তুই যেখানে computer সিকটিস মনে আছে বোলটিস আমাকে যে আমি ও আমি সেটার ব্যাপারে জানতে চাইছিলাম কারণ এখন যা দেখছি মানে computer শেখা তা অনিবার্য হয়ে গেছে একদম

আমার দেখ আমি পুরোটাই একবারে revise দিতে চাই মানে শুরু থেকে basic দিয়ে start করবে excel হলো word হলো তার পর তো tally আর tally advance level মানে gst এগুলো শেখর জন্য

ও হু আচ্ছা

ও সবই হা

তুই তালে basic টা করিস নি এখানে তুই basic টা করিস নি তুই basic করিস নি

হ্যা হ্যা

ও মানে কোনো time limit নেই

হা আমরা শিখে তো আর বসে থাকবো না শিখছি কেন job এর জন্য হ্যা হ্যা

হ্যা হু

আমিও এরকম কিছু খুজছিলাম মানেএকেবারে করিয়ে দিলে course টা কি হয় দেখ আমরা commerce নিয়ে পড়েছি আর আমাদের কোনো চারা নেই এই accountant telly gst তো শিখতেই লাগবে এটা তো আমাদের basic তার পর return filing হলো কি হলো এই কাজ গুলো তাড়াতাড়ি পেয়ে যায় মানুষ গুলো

হ্যা হ্যা হ্যা কারণ এখন basic দেখ basic accountant টের job হচ্ছে পনোরো হাজার থেকে starting fresher দেড় আমি পেয়েছিলাম কাজ জানিস এক মাস আগেই আমার মাসি বলছিলো উনার office এ একটা লাগতো কিন্তু আমি এবার tally gst জানি না তাই উনি বললেন যে আমার office এ লাগতো হাতে থাকে মানে recruitment হাতে থাকে তুই এক কাজ কর course তা শিখে নে তালে তুই job টা পেয়ে যাবি আসানিছে

হ্যা হ্যা অন্তত basic level টা তো জানতে হবে

gst কারণ সব সবই gst তো জানছি

সেটাই সেটাই হু হু হু হে হে ভালো জায়গা থেকে শিখলে তো ভালোই হয় institute আমর হে